এদিকে কিছু রঙের বালতি রাখা রয়েছে বিভিন্ন লোহার জিনিস রাখা রয়েছে দেওয়ালের মধ্যে একটি টি_ভি লাগানো আছে।

পুরুষমানুষের পেছনে একটি স্ট্যাচু রাখা রয়েছে বেশ সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে যা দেখতে ভালো লাগছে।

সুন্দর লাগছে বিল্ডিং -টি হলুদ রঙের যা বিল্ডিং -টিকে দেখতে বেশ সুন্দর লাগ--

এদিকেও আশেপাশে কিছু মূর্তি রয়েছে মূর্তিগুলো দেখতে বেশ ভালো লা--

আর দুটি টব -এ দুটি ছোট ছোট গাছ লাগানো রয়ে--

এদিকে এক সাইড -এ রয়েছে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার -এর উপর কিছু জিনিস রাখা রয়েছে বাইরে একটি বাইক দাড় করানো রয়েছে।

আর ঘরের সু মধ্যে একটি সুন্দর গণেশ ঠাকুর রাখা রয়েছে গণেশ ঠাকুরটিকে দেখতে বেশ সুন্দর লাগছে হাতে লাড্ডু নিয়ে রয়ে--

এখানে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে কিছু ছেলে মেয়ে ড্রাম বাজিয়ে নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তায় অনেক মানুষের ভিড় রয়েছে।

আশেপাশে অনেক মার্কেট হ্যাঁ ছেলে মেয়ে গুলোকে দেখতে সুন্দর লাগ--

পেছনে দেওয়ালে বেশ সুন্দরভাবে ফুলের কাজ করা রয়েছে যেটি দেখতে বেশ সুন্দর লাগ--

এখানে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা হাত জোড় করে দাড়িয়ে রয়েছে আরেকজন বাচ্চা হাত জোড় করে দাড়িয়ে রয়েছে ঠাকুরের সামনে।

ঠাকুরের সামনে বিভিন্ন ঘট পাতা রয়েছে ঘটের মধ্যে ফুল এইসব রাখা হয়েছে ঘটগুলিকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কিছু ফলও রাখা হয়েছে ঘটের সামনে।

ঠাকুরকে বেশ সুন্দরভাবে মালা পরানো হয়েছে যেটি দেখতে বেশ সুন্দর লাগছে আর অনেক রকমের ঠাকুর আ--

এদিকে একটি ডাস্টবিন রাখা রয়েছে মন্দিরের উল্টো দিকে কিছু ইট রাখা রয়েছে মন্দিরটিকে দেখতে বেশ সুন্দর লা--

মন্দিরের ভেতরেও বেশ সুন্দরভাবে লাইট দিয়ে বিভিন্ন ডিজাইন করে সাজানো হয়েছে।

বসে রং করছে আর একটি ছেলে টুলটিকে ধরে দাঁড়িয়ে রয়েছে আর একজন ছেলে এদিকে রং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে।

দেওয়ালের মদ্যে একটি শোকেস করা হয়েছে নীচের মদ্যে বিভিন্ন রকম তার রঙে বালতি ইত্যাদি রোয়ে--

এটি একটি টি_ভি শোরুম শোরুম -টির মধ্যে অনেক টি_ভি দেওয়ালে লাগিয়ে রাখা হয়েছে একটি টি_ভি চলছে।

টি_ভি -গুলির আশেপাশে বিভিন্ন রকম স্টিকার চেটানো রয়েছে আর এদিকেও বিভিন্ন রকম লাইট লাগানো হয়েছে দেয়ালের ওপর।

দেওয়া রয়েছে ঘোড়ার পিঠের ওপর চাদরটির মধ্যে বেশ সুন্দর ভাবে কাজ করা রয়েছে আর একটি লাল রঙের ছাতা টাঙ্গানো আছে পাশে।

আর একটি কাঠের মিট কেস করা রয়েছে বিভিন্ন রকম--

এখানে দেখতে পাচ্ছি সামনে একটি বেশ বড় মাঠ মাঠের মধ্যে অনেক মানুষ বসে রয়েছে আবার অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে।

দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে একটি কালো রঙের টিশার্ট পরে আর এদিকে দেখা যাচ্ছে সোকেস -এর মধ্যে বিভিন্ন ধরনে---

তার রয়েছে এদিকে একটি টাওয়াল রয়েছে রুম -টি দেখতে বেশ সুন্দর লাগছে।

এটি একটি চকলেট চিপস ইত্যাদির দোকান এখানে একটি লোককে দেখা যাচ্ছে দোকানের ভেতরে।

সাদা বেলুন দিয়ে সাজানো হয়েছে দোকানটির মধ্যে বিভিন্ন রকম চকলেট সাজানো রয়েছে বিস্কুট সাজানো রয়েছে দোকানটিকে দেখতে ভালো লাগ--

চায়ের কাপ প্লেট রাখা রয়েছে জলের বোতল রাখা রয়েছে আরেক দিকে--

সামনে পুরো ফাঁকা রাস্তা রাস্তার একটু দূরে একটি বাইক দাড় করানো রয়েছে রাস্তার আসেপাশে--

আর অফিস -এর নীচেও কিছু মানুষ রয়েছে দাঁড়িয়ে এটিকে একটি রবীন্দ্রনাস্ স্ট্যাচু ঠাকুরের স্ট্যাচু রয়ে--

সামনে একটি বাড়ি বাড়িটির সামনে বেশ সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে বিভিন্নরকম রঙের দিয়ে--

হলুদ রঙের ফুল দিয়ে আরো বিভিন্ন রকম ফুল দিয়ে সাজিয়েছে।

হলুদ মাখানোর জন্য দুদিকে দুটি জিনিস রাখা রয়েছে দুটি টুল রাখা রয়েছে।

দুটি মানুষ দাঁড়িয়ে রয়েছে মানুষ দুটির সামনে একটি ইন্ডিয়ান পতাকা লাগানো রয়েছে পাহাড়ের মধ্যে অনেক বড় ছোট অনেক গাছ রয়েছে।

এইদিকে চার চাকার সিট -গুলো সাদা রঙের চার চাকাটিকে দেখতে ভালো লা--

মধ্যে লাইনের -এর মাঝখানে একটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে আর স্টেশনের -এর দেয়ালের গায়ে বিভিন্ন রকম ছবি আঁকা রয়েছে।

আর এদিকে দেয়ালের মধ্যে বে যে ছবিগুলো রয়েছে আঁকা সেগুলি দেখতে বেশ সুন্দর লাগ--

এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে নাচ করছে মেয়েটি সবুজ রঙের শাড়ি পরেছে।

সুন্দর চুড়ি পরে রয়েছে হাতে আলতা লাগিয়েছে পায়ে আলতা পরেছে।

আর এদিকে একটি জায়গা রয়েছে রাস্তার ধারে জায়গাটির মধ্যে অনেক ছোট বড় গাছপালা হয়ে রয়েছে জঙ্গল হয়ে রয়েছে।

এখানে দেখতে পাচ্ছি একটি টেবিল টেবিল -এর ওপর একটি কালো রঙের প্লেট রয়েছে প্লেট -টির মধ্যে অনেক ধরনের খাবার সাজিয়ে রাখা রয়েছে।